তো এহানে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ঘর বা বিল্ডিং যাই হোক--

আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কি সুন্দর গাড়ি আছে গাড়িটা গ্যারেজ -এর মধ্যে নিয়ে গেছে গ্যারেজ -এর মধ্যে নিয়ে গিয়ে গাড়িটা একটা মেশিন দিয়ে তোলা-- তুলছে একটা লোক গাড়িটা রিপিয়ারিং করছে।